বাচ্চা হয়েছে সেটার ও একটু coverage দেখালো মানে যেটা একটা একটা বিষয়কে ধরে সারাদিন ধরে হ্যাঁ হ্যাঁ news সেটাই চলতে থাকে।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

এবার এখন টাকা পেয়েছে বলতে যার কাছ থেকে এবার এখন মানে শুধু যে তাকে দেখাচ্ছে তা নয় আবার একজন অ্যাঁ অন্য একজন যে আছে অ্যাঁ যে একজন বিজেপির যে বিজেপির যে আছে সে এবার অ্যাঁ রাহুল সিনহাযে আছে আর কি সে আর কি এবার বলছে যে হ্যাঁ আমি অন্য একজনের কাছ থেকে শুনেছিলাম যে উম সেও টাকা দিয়েছিল তাই এখনো এত টাকার হিসাব কত কোটি টাকা জানি বলল নয় কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার হিসাব তো আমি নিজেই দেখিয়ে দিতে পারব আছে এরকম তাপস তাপস বলে কে জানে নিয়েছে বলল তো মানে অন্য একজন লোকের কথা বলল এটা তো জাকির হোসেন যার বাড়ি থেকে পেয়েছে তো ও আর কি অন্য একজনের কথা বলছে এবার আস্তে আস্তে

সেটাই সেটাই এটাই চলবে এখন এভাবে টাকা আমাদের শহরে তখন শীত পরছে হঠাৎ ক হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ও তার নামে মানুষ ভয়ে তখনই হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ার মানুষ থাকতো না মারা গেলে ডাহা করার লোক মেলা দুর্ঘটনা হতো কিন্তু সে দুরন্ত আমাদের ওখানে একজন ছিলেন যা কখনো আপত্তিছি আপত্তি ছিল না উম গোপাল ও খুড়োতার নাম জীবনের ব্রত ছিল মোরা, পুরানো পোড়ানোর কার ও আসুক তো হয়ে উঠলে তিনি তিনি ঠান্ডার এর কাছে প্রস্তুত সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি

আমরা আমরা যত্নে ছিলাম তার জেলার মুখ ভার করে বললে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু আজ রাত্রি টা একটু সত্যি থাকিস ডাকলে যেন সাড়া পায় রাজ রাজদরে রাজদরে সামোস স্থানের চসার মনে আছে তো আছে আছে বই বই কি আপনি ডাক দিলেন গামছা সম্মত বেড়িয়ে পড়বে বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণ কম সংবার নেই আমাদের দলের মধ্যে ছিল লালু ও একজন ঠিকই দাড়ি, কাজের বাইরে না গেলে সে কখনো না বলতে না

পরিবারটা বুঝে রেখে পেলেনা সবাই চমকে উঠলাম অতি গরিব বিষটু এই বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা ইস্কুলের আমরা ছেলেবেলা পড়েছিলাম নিজের চেয়ে চির তো এবং চিরদিন সৃষ্টি প্রতি একান্ত অভিশ্রীর জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নি নিরীহ অসহায় নিরীহ অসহায় মানুষ সংসারী আমি দেখিনি রাত্রে আনন্দ আড্ডা ডাক দড়ির খাটে বিছানা সমস্তে উঠানে নামলাম বস্তুত ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সংবাদ কোন কিছু সঙ্গে এসে কাহিনী তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভরে যায় না মৃত্যুর মৃত্যুর মৃত্যু দেহের সম সমস পত্তি তম মহান আছে আসতে কে বললেন আমি সঙ্গে না গেলে মুখউগনি কি হবে কেউ কি বলবার আগে লালু বলে উঠলো ও ওই কাজটা আমি করব ফোনিতো মশাই আপনি আমাদের শুরু গুরু সে সম্পর্কে উনি আমাদের মা আমার সবাই জানতাম শ্যামরস্থানের হেটে যাওয়া তার পক্ষে তার পক্ষে অসম্ভব বাংলার ইস্কুলের মিনিটে পাশে কে পথ হাটাতে হঠাৎ হা পাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টা বেশি সময় লাগতো পরিত্য মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাব সময় ওর মাথায় একটু সিদূর পড়িয়ে দিবেন লালু লালু নিশ্চয়ই দিবি বুনোত্ত মশাই মিশিয়ে দেবে বলে লাফ

বল হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহহীন মৃত্যু দেহে চিরদিনের মত বার করে নিয়ে এলাম পনিতন মত খোলা ডলার চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে সমস্ত অনেক দূরে প্রায় প্রায় তেষট্টি তিমির তিনির সেইখানে পৌঁছে যখন আমরা আমার সব আমার সব আবার সব নাম আল্লামা তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিৎ কার হয়ে শুরু শুয়ে পড়ল অসুখ তো দাবির স্ত্রীর পরিবর্তন নয়তের চার ঈদ পর পরস্ত পরস্ত ভাবে বৃষ্টির সানে অবস্তি জনহীন গঙ্গা ওপারে থেকে অনেক কনকনে উত্তরে হাওয়া জলে ঢেউ উড়ছে তার কোন কোন তাল আলুর পায়ের প্রায় প্রায় নিচে পর্যন্ত আছেই খেয়ে আছাড় খেতে খেতে পড়ছে শহর থেকে গুরু বাড়িতে পোড়াবার কাট আসে পড়াবার কাট আসে কি জানি সে কতক্ষণে পৌঁছাবে আর ত্বক সুদের পথে ধরে

দেবানা জানি কত দেরি সহসা আর সহসার গঙ্গার ওপারে দিগন্তে এক্সাম কার কালো মেঘ উঠে প্রবল উত্তরে হওয়ার হলো করে সেটা এপারে ছুঁয়ে আসতে লাগলো গোপালখুড়ো সব সব হয়ে বললে লক্ষ্য ভালো থেকেছে না রে বৃষ্টি হতে পারে এই শীতের জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছের কাছে কাছে আহ অপ্রশ কথা অনেক একটা বড় গাছ পর্যন্ত না এ কতটা দূরে ঠাকুরবাড়ির আম বাগানে মালিতে মালিকদের ঘর আছে বটে কিন্তু তখনই ছোট তো সহজে নয় দেখতে দেখতে আকাশ আকাশ গেল চেয়ে চাঁদের আলো

আগাম দু দশ ফোঁটা সকালে গায়ে এসে পড়ল তীরের মত কি করি কি করি ভাবতেও ভাব কে ভাবতে ভাবতে মানুষ ধারার বৃষ্টি নেমে এলো মরা হয়ে পড়ে প্রায় বাঁচাতে কে যে কোথায় ছুট দিয়ে তা ঠিক ঠিকানা নেই জল থামলে ঘটনাটা খানিক খানিকের পর একে ওকে সবাই ফিরে এলাম মেঘ মেঘ গেছে কেটে চাঁদ কেটে মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটফুট ফুটছে দিনের মতো ইতিমধ্যে এই গুরুল গাড়ি গরুর গাড়ি এসে পৌঁছেছে খোঁড়াও উম গাড়ো আর কাট এবোম শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরিয়ে যাবার উপর করে কিন্তু দমে দেখা যায় গোপাল গোপাল খুড়ো বললেন গোপাল খুড়ো বললেন ব্যাপার তাই এই রকম শীতের ঘর থেকে বেরুতে চায় না মনি বললে কিন্তু লালু কখনোই ফিরলো না কেন সে যে সে যে বলছিল মুখের আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুড়ো লালু খুড়ো লালুম উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা এইরকম যদি হতো ভয় ভয় মরা ছুঁয়ে বসতো গেলে কেন আমি হলে ব্রজ ব্রজঘাট হয়ে ও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুড়ো কি হয় কত কি সমস্ত ভূমিকনা সোম সমস্থানের এক একলা বসে থাক তে আপনার ভয় করত না ভয় করত না ভয় আমার অনুস্তব্য হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনি আর কথা কইতে পারল না কারণ

তা ভুলে ভুল নিয়ে বললেন আমি চুলুটা কেটে ফেলে তোরা হাতাহাতি করে কাঠগুলো নিয়ে নামিয়ে ফেল খুড়ো চুলি কাটছেন আমার কাট নামিয়েছে আনছি নুরু বলল

খুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূত তোকে খাবে বলে মুখে কথাটা তার শেষ হলো না আম অকোষথান লেপ কাঁথা জোড়ানো মোর মরা হাত গেল খাটের উপর বসে ভয়ানক বৃষ বৃষ কোলা গলার চেয়ে উঠলো না না নূর নুরুকে না গোপালকে খাব ওরে বারে ওরে বাবারে আমার সবাই মারলাম উৎসারিত দৌড় গোপাল খুড়ো সুমুখে ছিল

পিছনে ছুটতে না পেরে ঝাপিয়ে গিয়ে পড়লেন গঙ্গা জলে সে কখনো ওর ঠান্ডা একবুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেলল গো রাম রাম রাম এদিকে সে ভূত ও তখন মুখের ঢাকা ফেলে মুখে ঢাকা ফেলে দিয়ে চেচাতে লাগলো ওরে নিমুনি ওরে মনি ওরে গুনরুপালাস নি রেপ আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কন্ঠ সব আমাদের কানে পৌছালো নিজেরদের নিবস্তু দিতার অন্যত লজ্জা পেয়ে সবাই ফিরে এলামগোপালখুড়ো শীতের কাপাতে এম কাপাতে খান ঠান্ডা উঠলেন লালু তার পায়ে পায়ের ধুলো নিয়ে পায়ের ধুলো নিয়ে ধুলো নিয়ে লজ্জা তো বইয়ের সবার জলে ভয়ে পালালো কিন্তু আমি মরার চেয়ে মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুড়ো বললেন বেশ করেছিলে বাবা বাবা খাসা বন্ধুত্ব করেছিলেন তখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে এমন শয়তান টান পেয়ে যার কখনো চেয়ে দেখে মেখে চান করোগে এমন সত্যতা আনছিলি আমি আমার জন্ম দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করেনি মনে মনে ক্ষমা করেনি করলেন বুঝে বুঝলেন এত বড় বয়স সুন্নত তার পক্ষে ও অসম্ভব এই রাত্রে একাকী সম্পদ স্থানে কোলেরার মরা করেলা বিছানা এসব সেই গ্রহ করলে না মুখে আগুন দেবার কথা খুড়ো আপত্তি করে না সেও হবে না সুদন ছিল ভারী গরীবদারের তার এক মোত অন্য সংসার নাই রোজ জুড়ার খেলে লোকেরা ঠকিয়ে যা পায় তা দিয়ে টাকা দিয়ে কোন রকমে তা চলে যায় তা চলে যায় যেদিন জাম যেদিন যা উপায় করে সে সেই দিনটা তার খরচ করে ফেলে একটি পয়সা ও পয়সা ও হাতে রাখে না এই রকম কয়েক বছর কেটে গেল এ থ্রুম শুনতে লজ্জা গ্রহণ অস্থির হয়ে পরল পথের তাকে দেখলে এম সকলের সকলের ছুটে গিয়ে ঘরের দরজার থে সে এমন পাক খেলোয়াড় জেএম কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন একদিন সুন্নজন সকল থেকে রা রাষ তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু গ্রাম সময় ঘুরে ও কাউকে দেখতে পেলেন না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবলুম শিব মন্দিরে পুরো তন্ত ঠাকুর তা মন্দিরে থাকা যাই তার সঙ্গে আর খেলব এই ভেবে শূন্যদান সে মন্দিরে চলে চলল দূর থেকে সেলুনকে দেখলে

মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল মন্দিরের পুরোটাকে না দেখলে পেয়ে শোন দোন এক টু ডমকে গেল বটে কিন্তু তখন ওই স্টোর করে যাহোক তবে আজ মহান দেবের সঙ্গে দেখব তখন মূর্তির সামনে মূর্তি সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকে ও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কেউ উপায়ও আমি জানিনা তাই এখন তোমরা আসো তোমার সঙ্গে খেলব আমি যদি হারি হারি তোমরা মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দেবে আর তুমি যদি আর হারো তবে আমি আমাকে একটি সুন্দর মেয়ে দিবে আমি তাকে বিয়ে করবো এই বলে সুদান মন্দিরের মধ্যে ঘুটি পেতে খেলতে বসে গেল খেলার দান নয়তো মধুর পক্ষে শুনো দন ছিল দিচ্ছিল একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর শেষ সুন্দর দলের জীত হল তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজে জিতেছি এবার পন দাও বা পাথরের মহাদেব কোন উত্তর দিলেন না একেবারে নিরবতো রইলেন তা দেখে সুনন্দন সুনন্দন হলো রাগ বটে কথার উত্তর দাও না কেন দেখে নেবেন এ বলে এসে করল কি মহাদেব মহাদেব সমস্ত খেয়ে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়ে উঠে দৌড়ে শূন্য দোনে সম্প্রদা দেখে মহাদেবৃত্ত একেবারেই অবাক তখন ডেকে বললেন আর আরম করিস স্যার জি দেবীকে রেখে যা কাল ভোর বেলায় তখন মন্দিরে কেউ থাকবে না তখন শিশির তোকে পন দেবের এ কথা শূন্য দন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই সে সে রাত একদল সংঘ সংজ্ঞা এর এলে মন্দিরে পূজা করতে পূজার পর সকলে সংবর্গ ফিরে যাবার অনুমতি চাইল্ড মহাদেব লম্বা ছাড়াই অন্য সকলকে যেতে বললেন সকলকে চলে গেলে রইল শুধু লম্বা রক্ষে রাত্রি প্রভাত নয় তা হতে শূন্য দোনে যে হাজির মহাদেব খাসমস্তা সিমোস্তান দিয়ে তাকে বিদায় দিলেন শূন্য দলের আহ্বদা দেখে কেন কষ্ট স্ত্রীকে নিয়ে অহংকার বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো শূন্য দলে বাড়ি ছিল একটা ভাঙা কুরো মায়া বলে আশ্চর্য সুন্দর

এইভাবে এক সম্পর্ক কেটে গেল সমস্থানের একদিন রাত্রে এর অবস্থানরাত্রে সকলকে ইন্দ্রকে সভা হাজির করতে হয় করতে হয় সেই দিনের উপস্থিত হলে উপস্থিত হলে সেই সবা হাজির করতে হয় সেদিন উপস্থিত হলে লম্বা যখন ইন্দ্রাণীর ইন্দ্রানী সভা যেতে চাইলে তখন সুদান বললো আমার আমাকে সঙ্গে না নিলে কিছুতে যেতে দেবে না মহা মুশকিল ইন্দ্রানী সভা না গেলেও সোনা গেলেও সর্বনাশ দেবদারের নাচ দেবদারের নাচ গান সবার বন্ধ হয়ে আবার কিছুতে ছাড়ছে না তখন লম্বা মায়ের মায়া বললে শূন্যকে একটা মালা বানিয়ে গলায় পড়ে নিলে

দিলে পর সেই সভা এক কোণে লুকিয়ে বসে বসে সব দেখতে লাগলো পেট্র লোকের একটু লুকে ইন্দ্রানী সভা চলে এবং সভা নিয়ে দুঃখ নিয়ে মানুষ করে দিলের পর সেই সভা এ কোণে লুকিয়ে বসে এসব দেখতে লাগলো ওই মন্ত্রী রাত্রি প্রভাত হলেন নাচ গান সব থেমে থেমে গেল সোমবার রম্ভা সুদন কে আবার মালাম বানিয়ে গলার পরে চলল তার বাড়িতে এমুহুর্তে দুনো বিষোদন কে বাড়ির কাছে বাড়ির কাছে একটা নদীর ধারে এসে, রম্ভা যখন

এই নদীএই নদীতে ধারাতে ছিল সেই নদী ত্রিভুবান এখানে দেব তারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালে ও ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করেছিলেন তারা তাদের মধ্যে কাউকে কাউকে দেখে শূন্যদান চিনতে কে পারল চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রানী স্বভাব রম্ভা কে খুব খাতির করেছিল সুনন্দন ভাবলো আমার স্ত্রীকে এরা এতো সম্মান করে সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীর ভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো যে এসে ও ভারী একজন দেবতা

ফিরেও চাইলেন না তারা তাদের স্নান থেকে মন দিলেন এটা ছিল শূন্য সুনন্দনকে সাহস তো হলো না সেই সে করলো কি টাকা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতার দিয়ে দম প্রহার দিয়ে বললো এত বোরন এত বড় আসস্ত্র থাক আমি লম্বা স্বামী আমাকে তোরা জানিস নে দেবতা মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য লম্বা কি তবে মানুষ মানুষ গিয়ে করছে তারা তখনই এসব তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রানী এর কাছে সব কথা বললেন এদিকে শূন্যদান বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীকে স্ত্রীর কাছে তার বাহু বাহাদুরি কথা বলল শুনে রম্ভা তো রম্ভা তো রম্ভা তো স্বামীর নিবেদিতা রেখে লজ্জায় সে মরে গেলে আর বলল তুমি সর্বনাশ করেছ

নালিশ করলে পর ইন্দ্রাণী যারা রাগ এত বড় সম্মোধন সম্মদহা স্বর্গে হয়ে রম্ভা পৃথিবীর মানুষ মানুষ বিয়ে করছে ঠিক এই সমস্ত থেকে ঠিক এই রম্ভা ঐ গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখলে ইন্দ্রাণীরা রাগ শত গুন বেড়ে উঠল আর তিনি তখনই শ্রফ দিলেন তুমি স্বর্গ তুমি স্বর্গম হয়ে মানুষের বিয়ে করছে আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবার নাচ দেখিয়েছে এবং সম্পূর্ণ করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে। এত এবং আমার পাশে আমার সাপে তুমি আজ এত দান দিন হোক সারা সম্বন্ধ বিদেশী যে সাতটি মন্দির আছে সে মন্দিরে চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমরা সাব দূর হবে না রম্ভা Jobs এর ব্যাপারে বলতে গেলেই first এ দু ধরণের jobs তো আমরা করে থাকি একটা হচ্ছে private আর একটা হচ্ছে government তো

মানে চাকরির দুর্দশা মানে যেটা সেটা আরকি দেখা যাচ্ছে মানে কোথাওই সেরকম ভাবে কোনো jobs পাওয়া যাচ্ছে না। বিশেষ করে government সবই private আর এত চারিদিকে মানে সবাই jobs নিয়ে এতো তোলপাড় করছে আমার মনে হয় এটা নিয়ে একটুখানি সরকারেরও ভাবা দরকার যে যারা আরকি যোগ্য বা যারা সত্যিকারের আহ মানে educated লোকজন তাদেরকেই সেই সমস্ত জায়গায় নিয়োগ করার। সরকারের কাছে কিন্তু jobs নেই যে তা নয় আছে jobs কিন্তু সরকার কেন নিয়োগ করছে না সেটা আমাদের কে একটু যদি পরিষ্কার করে বলে বা কবে থেকে আমাদেরকে নিয়োগ করবে বা কিছু যারা jobs এর apply করছে তারা কবে job পাবে? সেই নিয়ে যদি কিছু বলে তাহলে সরকারের তরফ থেকে বললে কি আমাদেরও মানে বিভিন্ন যারা লোক আর কি তাদেরও খুব সুবিধা হয়। এবার jobs তো বিভিন্ন রকমের হয় কেউ business কেউ বিভিন্ন রকমের মানে আহ private jobs তো করছে, সেটা মানে technical হোক non-technicalonlineoffline সব মিলিয়ে চলছে। কিন্তু কোথাও একটা সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাপারটা মানে খুব challenging হয়েছে। মানে কেউই সেরকম মানে হয়তো আগে যেমন কি যারা খুব educated ছিল মানে vacancy ছিল বিভিন্নরকমের prize government jobs এর জন্য apply হতো। কিন্তু এখন সেইরকম ভাবে এই application গুলো একটু কমই দেখা যাচ্ছে। কিন্তু এইদিকে অনেক জায়গায় আমি দেখে~ আমরা লক্ষ করছি government jobs এর মানে post কিন্তু খালি বা কোনো কাজ আমরা যদি government এর কাজ সরকারি ক্ষেত্রে আমি যদি করাতে যাই সেখানে গিয়ে দেখছি কিন্তু অনেক লোকই নেই বা তার জন্য দেরি হচ্ছে। কিন্তু লোক যখন নেই তাহলে লোক কেন নিয়োগ

তো সেইজন্য নিজেদেরকে সেইভাবে prepare করাও খুব দরকার আর মানে jobs এর ব্যাপারে সেই idea knowledge সেই সমস্ত কিছুর সাথে সাথে educational pow~ power টাও খুব দরকার

তো তারজন্য তাদেরকে এখন চাকরি থেকে বের করা হচ্ছে এতদিন বাদে এইসমস্ত step নেওয়া হচ্ছে নিশ্চই আশা করছি আমাদের মতো লোক মানে যারা job jobs এ apply করছে বা করবে ভবিষ্যতে। তারা আশা রাখছে যে তারা এইসমস্ত জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে নিজেদের ভবিষ্যতে। মানে যে degree বা যে knowledge সেটা দিয়ে নিজেদের যোগ্যতায় সেই jobs গুলো পাবে কিন্তু তাও যদি সরকার যদি একটুখানি আমাদের কবে date বা কিরম ভাবে এইসমস্ত দিকে আরকি নিজেদেরকে নিয়োগ করতে পারবো? সেগুলো তাহলে ভীষণই ভালো হয় এছাড়াও বিভিন্ন ধরণের private jobs এর ক্ষেত্রে challenging হয়েই গেছে মানে সেখানে তো তোমাকে পুরা দিন ওরা

আর সবার একটা ছোট থেকে ইয়ে হয়ে থাকে যে government job করবো কিন্তু সবাই তো আর government job পায়না। তো এই jobs নিয়ে এতো মানে উথাল পাতাল না হয়ে আমরা যদি দুদিকের তরফ থেকেই একটুখানি সামঞ্জস্যতা দেখায় তাহলে খুবই ভালো হয়। মানে এই যে সারাদিন হম খবরে দেখাচ্ছে যে এই

আন্দোলন করছে যে কেন তাদের চাকরি হচ্ছে না তারা এতো এতো টাকা জমা দিয়েছে অথচ কেন তারা পাচ্ছে না তারা পরীক্ষাও দিয়েছে অথচ কেন তারা আরকি পেলোনা? তো সেটা clearance করে বললে কি যে এতো violence এতো ইয়েগুলো হয়না, আন্দোলন হয়না। তাই jobs এর ক্ষেত্রে তাই ইয়ে যে নিজেদেরকে সেইভাবে proof করো। আর সরকারের তরফ থেকে দেখা উচিত যে কোথায় কি ঘাটতি আছে, কোথায় লোক নিয়োগ করা যাই সেই নিয়োগ গুলো ultimately সবারই একটা না একটা পরিবারে Jobs এর দরকার পরে because পরিবারে যদি একজন অন্তত চাকরিজীবী না হয় তাহলে তো পরিবার চালানোটাই খুব সমস্যা হয়ে যাবে না? এবার বিভিন্ন লোক এই আশায় ছেলে-মেয়েদের করে বড়ো করে যে আহ হ্যাঁ এত টাকা দিয়ে পড়াশোনা করলাম এই করলাম যাতে একটা ভালো চাকরি বা government jobs করে ও সেই টাকা আবার return করবে। কিন্তু সেই সুযোগটাই যদি মানুষজনকে দেওয়া না হয় তাহলে তো প্রচুর মানুষ এইভাবে মানে আস্তে আস্তে পুরো কাঠামোটাই নষ্ট হয়ে যাবে।